গরটির ভিতরে লাইট জ্বালানো আসে।

এই যে কতগুলো মেয়েরা নাচছে।

রাস্তার পাশে একটি খোলা জায়গা আসে।

এখানে একটি সড়ক আছে।

ঘরটির ভিতরে লাইট জ্বালানো আসে।

ঘরটির ভিতরে চেয়ার টেবিল রাখা আছে।

এখানে কতগুলো বাইক রাখা আসে।